এখনো পর্যন্ত কোনো বাংলা cinema হিন্দিতে dubbing হয়নি, আর যত south Indian movie আছে এদের হিন্দি dubbing গুলো একটা company করে company র নাম হচ্ছে AAfilm doubleAAfilm এই company টা করে

কোন cinema টা? ওই যে সেই ফিদা বলে একটা movie আছে না দারুন ফিদা ফিদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফিদা আমি নাম শুনেছি আমি দেখি নি ফিদাটা এখনো

তারপরে আরেকটা

হ্যাঁ ও কিন্তু খুব একটা makeup ফেকাপ করে না একদম normal look এ থাকে

ওই জন্য ওকে এত ভালো লাগে এত সুন্দর দেখতে একজন doctor profession এ থেকেও সে ওই movie করছে, খুব একটা movie ও করেও না দু একটা করে

তারা chef ওই একটা সে বাংলা concept এ পুরো একটা movie আছে না পুরো মানে বাংলা culture বাংলা concept এ বিয়ে হচ্ছে

youtube এ কোন link provide নেই ওই movie মাঝে আছে কিনা এই ইয়েতে দেখা যাচ্ছিল, ওই অ্যামাজন prime তে দেখা যাচ্ছিল ও phycoloby র একটা ইয়ে জানো তো ওই যে fair and lovely র সাথে deal করা ছিল কোটি কোটি টাকার deal ছিল cancel করে দিয়েছে কারণ ওর মনে হয়েছে fair and lovely র

সেটাও cancel করে দিয়েছিল, ওই জন্য ওর ওর অত ওর fan following প্রচুর বেড়ে গেছিল প্রচুর মানুষ ভালোবাসে। ওর পরের থেকেই তো তার পরে আসছে কিনা ওই কি যেন প্রথম movie টা তো ভীষণ hit ছিল phycoloby এর

আমি দেখিনি বা মনে নেই আমার ভীষণ ভালো লাগে রাস্মিকার থেকেও বেশি ভালো লাগে। রাস্মিকা তো attitude king আহ আহ attitude queen মানে ওই যে national crush হ্যাঁ

ওই হ্যাঁ মানে attitude মানে আমি মানে উম positively বলছি, যে মুখে নানান অঙ্গ ভঙ্গি করে না

হ্যাঁ expression exactly expression cute girl বলা হয়, মানে ভারতবর্ষের এখন সবথেকে cute girl ওকে বলা হয় দারুন দারুন পুষ্পা আর বিশাল frame পেয়ে গেছে বিশাল এমনিতেই তো

husband র গল্প শুনেছিলাম আমি। ও ওকে cinema তে এনেছিল প্রথম cinema তে প্রথম ওর husband ই ওকে এনেছিল আর খুব অল্প বয়সে বিয়ে গেছিল তো হ্যাঁ এখনই ওর বেশি বয়স হ্যাঁ না বেশি বয়স, তার পরে এখন তো সমস্ত কিছু ছেড়ে মেরে দিয়ে একাই থাকে

husband এর সাথে আর থাকে না হম এখন অন্য উচ্চতায় পৌঁছে গেছে এখন তার মানে আমি

অস্কার প্রাপ্ত ছবি। টাইটানিক অস্কার পেয়েছিল নাকি?

অস্কার পেয়েছিল কি জানিনা আমার confusion মনে হচ্ছে আমি পরে দেখে নেব খনে ওখানে কিন্তু আমার মনে হচ্ছে টাইটানিক অস্কার এ ছিল না কিন্তু দেখে নেব যে আমি তর্ক করব না কারণ আমার কাছে proper Information নেই আমি তো একটা youtube এ এই সিনেমাটা দারুন তাহলে হতে পারে youtube এ কোন channel দেখিয়েছে না?

নাও হতে পারে youtube এ একেক জন একেক রকম viewers এর জন্য নানা রকম সে যত বার page করবে সে ততো বেশি youtuve এ সে ওই লোকটা তত বেশি টাকা পাবে channel এর লোকটা টাইটানিক cinema টাও দারুন cinema দারুন cinema

মানে মানে বাস্তবেও যে ওটা হয়েছে হ্যাঁ টাইটানিক cinema র এ একটা গল্প মানে এই যে সিনেমার সাথে কোন যোগাযোগ নেই তোমাকে একটা গল্প বলি দারুন লাগবে। সনু শর্মা আছে না এই ইয়ে করে ওই আহ সনু শর্মার নাম শুনেছো youtube এ channel ট্যানেল আছে ওর motivational speaker সনু শর্মা ওইটা একটা concert দেখছিলাম আমি ওই concert র গল্প বলছিল ভালো বেশ popular মানে India তে বেশ নাম করা তো সনু শর্মার একটা ইয়েতে আহ concert এ ও একটা গল্প বলছিল যে আহ ব্রিটেনের একটা ওই tour টাতো ছিল ইংল্যান্ড থেকে আমেরিকা পর্যন্ত, টাইটানিকের total যে tour টা ছিল এবার ব্রিটেনে একজন লোক যে দিন আনে দিন খায় ভীষণ গরিব মানে উম দিনমজুর type এর একজন লোক যার চারটে সন্তান আছে এবং wife আছে এবং বাড়িতে একটা কুকুর আছে এই হচ্ছে তার সংসার। তা সে যখন টাইটানিক টা আহ রওনা দেওয়া শুরু করলো তখন পুরো ইংল্যান্ডে প্রচার হয়ে গেল যে একটা বিশাল বড় amount ছিল যে এত টাকা লাগবে টাইটানিকে ছ মাসের tour হবে এবং এটা পৃথিবীর সবচাইতে বিলাসবহুল journey হতে চলেছে ডুববে না এটা বলেছিল হ্যাঁ ডুববে না এটা বলেছিল, এবার এবার ওই লোকটা না আহ ও সারা জীবনের যত সঞ্চয় ছিল সমস্ত সঞ্চয় দিয়ে ticket কেটেছিল ও ticket কিন্তু non non refund ছিল মানে refund ছিল ওই টাকা আর ফেরত দেবে না এরকম ছিল তুমি যাও আর না যাও ticket কাটা হয়ে গেলে এরকম নিয়ম ছিল। তো সারা জীবনের টাকা পয়সা জমিয়ে টাইটানিকের ticket কেটেছিল কি ওর family নিয়ে ও টাইটানিকে ভ্রমণ করবে কিন্তু journey র ঠিক দুদিন আগে ওর ছোট ছেলে কে ওর বাড়ির যে পোষা কুকুর সে কামড়ে দেয় কামড়ে দেওয়ার ফলে আহ ছেলেটা বিশাল অসুস্থ হয়ে পড়ে জ্বর টর এসে যায় তখন ওই লোকের wife বললেন যে আমি আমার ছেলেকে রেখে কোন রকম tour এ যেতে চাই না ওর শরীর ঠিক নয় ও আমি যাব না তুমি আহ tour টা করে আসো ছয় মাসের জন্য এবার ওই লোকটা বিশাল confusion এ থাকে কারণ ঐ লোকটার একটা স্বপ্ন প্রায় দশ পনের বছর ধরে স্বপ্ন ওটা দেখছে টাইটানিক যেদিন থেকে বানানো শুরু করেছে সেদিন থেকে উনি স্বপ্ন দেখছে তারপর জীবনের সমস্ত সঞ্চয় ধন চলে গেছে ওই লোক বিশাল confusion এ রয়েছে কি করবে কি করবে না last এ নিজের জীবনের সমস্ত সঞ্চয় থেকে নিজের ছোট ছেলেকে বেশি ভালোবাসতো এবং ও গেলো না গেলো না, গেলো না তার দুদিন পরে খবর পেল কি টাইটানিক টা ডুবে গেছে এরপরে ও কুকুরটাকে এত ভালোবাসা দিল প্রচুর ভালোবাসা দিল। অ্যাঁ বললা এরকম কত মানুষ মারা গেছিল হ্যাঁ সব মানুষই তো মারা গেছিল একজনই বেঁচে ছিল নায়িকাটা

এই যে নায়িকা টা রয়েছে সে last পর্যন্ত প্রত্যেককে মারা গেছিল এবং নায়িকাটাও বেঁচে ছিল শুধুমাত্র ওই সিনেমার নায়কটা তাকে help করেছিল বলে মানে নায়ক টা চাইলে নিজেও বাঁচতে পারতো।

হ্যাঁ

hello হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেই যেই লাইক ভোটটা ছিল ওই লাইট বোর্ডে একজনই বাঁচতো

ওদের জন্য হয়েছিল কারণ আহ actually পুরোপুরি ওদের দোষও না আহ ওরা তো আহ মানে ওই ওই যে যে last scene টা ওরা বিশাল romance করছিল দুজনে, প্রচন্ড romantic হয়ে গেছিল মানে কোন কিছু খেয়াল ছিল না এত বেশি romance করছিল। আর ওই romance টা

খুব close ছিল যেটা openly করা উচিত না এরকম ভাবেই close ছিল কিন্তু ওই জাহাজের যে main আহ engineer ছিল মানে main যে driver ছিল আর কি যে control করছিল main লোক সে ওই romance দেখতে দেখতে এতটাই দৃঢ় হয়ে গেছিল যে ওর খেয়াল করেনি নিজের সামনে একটা snow রয়েছে মানে পাহাড় রয়েছে জলের মধ্যে হ্যাঁ শৈল শিলা রয়েছে খেয়ালই করেনি। সে যাচ্ছিল ওই শৈল শিলাতে ও যদি চাইত মানে ও যদি নিজের duty তে থাকতো তাহলে ওর প্রায় পাঁচশ মিটার আগের থেকেও ও আহ toner এর সাহায্যে টের পেয়ে যেত। দিয়ে সামনে কিছু একটা আছে কিন্তু ও টেরি পায়নি ঐ দৃশ্য দেখতে দেখতে লিপ্ত হয়ে গেছিল Okay ঠিক আছে রাখছি হ্যাঁ হম

আসসালাম আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম. জী ভালো আছি, তবে এই যে আজকের পত্রিকা দেখে, মানে মনটা খুব খারাপ লাগছে যে দেশের যে অবস্থা.

এই যে আহ যে চালটা বিতরন হয় তার জন্য মানে একদম লম্বা লাইন আহ তো সকালেই মানুষ ঘুম থেকে উঠে ভোর রাত থেকে অপেক্ষা করছে, বিকাল চারটা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 আহ মাত্র পাঁচ ছয় কেজি চাল কেনার জন্য একটা মানুষ মানে আট থেকে সাত থেকে আট ঘন্টা line এ দাঁড়ায় আছে এটা শুনেই তো কষ্ট দায়ক একটা ব্যাপার.

আহ নিম্ন মধ্যবিত্ত যেখানে আহ যেটা বলে আর কি প্রবাদ আহ নুন আনতেই পান্তা ফুরায় এই অবস্থায় আহ যদি কেউ এটা ভালো একটা জিনিস free তে পাচ্ছে তাহলে সেতো সেখানে অবশ্যই যাবে। জী আপনি ঠিক বলেছেন. এই ব্যাপারে আপনি কি মনে করছেন? তো আহ free তে আপনি তো পাচ্ছেনা, মানে তাঁরা তো হচ্ছে পঁচিশ টাকা করে কেজি করে হচ্ছে এখান থেকে চাল নিচ্ছে, হ্যাঁ।

এই পঁচিশ টাকার চাল এরাও কি স্বল্প আয়ের মানুষ, এদের জন্য বিশ পঁচিশ টাকাই অনেক. এনারা অর্ধেক দামে কিনতে পারবে বলেই না এরা সাত থেকে আট ঘন্টা অপেক্ষা করছে. মানে তাহলেও আপনি বোঝেন যে কোন পরিস্থিতিতে আমরা আছি যে, মাত্র পাঁচ ছয় কেজি চালের জন্য একজন মানুষ মানে এতটা কষ্ট করতে পারছে. হ্যাঁ তা ঠিক আহ এই এই আপনি এটার জন্য আপনি কাকে দোষ দিবেন? আপনি কি সরকারকে দোষ দিবেন নাকি আপনাদের system টাকে দোষ দিবেন এখানে দেখেন, আহ

তো মানুষ তো আগে হচ্ছে একটু বয়লার মুরগি খেয়ে ঠেয়ে বাঁচত, এখন তো এইটাও ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে. হ্যাঁ এটার দাম বাড়ার পিছনে তো অনেক কারন থাকে তো, যেমন ধরেন যে আহ যে হু হু করে দাম বেড়ে যাচ্ছে কিন্তু সেখানে কোন প্রশাসনের হস্তক্ষেপের দেখি না এটা ঢাকা এবং চট্টগ্রাম শহর অঞ্চলগুলো ছাড়া, specially কিছু জায়গা ছাড়া কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে রাজ্যের যেমন পাচ্ছে তেমন করেই বিক্রিও করছে এবং আমাদেরও কিনতে হচ্ছে. জী.

আহ সুবিধাবাদী যারা তাদের জন্য লাভ করছে এবং যারা আহ কিনতে পারতেছে না বা যারা আহ নিম্ন মধ্যবৃত্ত এবং যাদের সেই র্সামর্থ্যটুকু নাই তাদের তারা কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তারপরে আর একটা খবর দেখলাম হচ্ছেন নীপা ভাইরাস আক্রান্ত দশ জন মৃত্যু সাত জনের, নিপা ভাইরাসটা কিন্তু আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, আহ এটাকে মানে ছোঁয়াচে রোগও বলে হয়, আর হচ্ছে আপনার নিপা ভাইরাসের মানে প্রাদুর্ভাব দেখা দেওয়ার মানে আহ উম বত্রিশটা আমাদের জেলাতে মোটামুটি আহ মানে বত্রিশটা জেলা কি হচ্ছে আর ঝুকিপুর্ন? বলে মনে করছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, আর এই অপনার এই নিপা ভাইরাসটা ছড়াই কিন্তু আপনার বাদুড়ের মাধ্যমে তো আমাদের উচিত না যে বাদুর যেসব ফল-টল খায় বা ফেলে দেয় সেগুলো আরও মানে খাওয়া. অথবা আমরা এই যে শীতের সময় উহ আমরা সবাই রস খেতে খুব পছন্দ করি এটা আমাদের একটা ঐতিহ্যের অংশ তো কি আমাদের উচিত না যে কাচা রসটা এভাবে খেয়ে ফেলা আমরা যদি রস খেতে চাই, তাহলে আমাদের উচিত এটা ফুটিয়ে খাওয়া নাহলে আমরা হচ্ছে মানে নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারি আর এই নিপা ভাইরাসের যদিও আক্রান্তের সংখ্যা কম কিন্তু হচ্ছে এখানে মৃত্যুর হার কিন্তু অনেক বেশি মানে আপনি দেখেন, আক্রান্ত দশ জন তার মধ্যে মৃত্যু সাত জন উম তো এটা মানে সত্তর শতাংশ প্রায় তো এটা খুব ভয়াবহ কিন্তু একটা ব্যাপার. যে একটা বিশ্লেষনে দেখা যাচ্ছে আহ যে বেশিরভাগ আশি শতাংশ নিপা ভাইরাস আক্রান্ত হচ্ছে খেজুরের রস থেকে, তাই আহ আমাদের উচিত যে আহ এখন দেখা যাচ্ছে যে আহ ফুটপাতে বা street foot এ বেশিরভাগ কিন্তু, শীতকালে বিশেষ করে শীতকালে খেজুরের রসটা পরিবেশন করা হচ্ছে এটা কিন্তু একদমই ঠিক না এরকম না ফুটিয়ে এবং কোনো রকম, আহ পরিশুদ্ধকরণ না করে দেয় আহ স্বাস্থ্যঝুঁকি বটে এবং নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার একটি অন্যতম কারণ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর উম আরেকটা জিনিস দেখলাম আপনাকে কি বলগুনা একটা রাস্তার জন্য আহ বলগুনা মনে হচ্ছে নলটোনা মনে উপজেলা মানে union এ একটা রাস্তা করার জন্য আপনার মানে উম চুয়াত্তর লাখ নব্বই হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু হচ্ছে এই রাস্তার মানে এক percent কাজও হয়নি রাস্তায় মানে বালিও ফেলানো হয়নি।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

আমি মানে সাময়িক অবস্থা দেখে কষ্ট পাচ্ছি এখানে আমি কাউকে দায়ী করতে ওভাবে চাচ্ছি না. আহহ হ্যাঁ তো. তো তারপর আপনি ওদিকের কি খবর বলেন তো? হ্যাঁ আমাদের এদিকে চলতেছে মোটামুটি আরকি তো আপনাদের ঢাকার ওদিকে শীতের অবস্থা কেমন? শীতের অবস্থা আছে, বেশ ভালই শীত ক'দিন গরম পরে গিয়েছিল এখন আবার নতুন করে হচ্ছে শিত আবহাওয়া চলছে তো হচ্ছে, ঠান্ডায় জনজীবন বেশ নাজেহালী অবস্থা. তারপর আপনি হচ্ছে আর মানে আপনাদের এলাকার কি খবর? এই যে মোটামুটি চলতেছে আর কি যে পরিবেশ আহ এখানে এখানে আমাদের এখানে শিল্প আহ industry টা একটু বেশি এজন্য একটু পরিবেশ দূষণ তাছাড়া যে আরো বিভিন্ন pollution হচ্ছে. আচ্ছা আচ্ছা আর আমি হচ্ছে আরেকটা ব্যাপার দেখলাম যে হচ্ছে আহ বাংলাদেশের জুট কল কর্পোরেশনের দু শ পচানব্বই একর জমির মধ্যে একশ নব্বই একর জমি হচ্ছে বেদখলে রয়েছে। তো এটা নিয়ে হচ্ছে মানে খুব তদন্ত চলতেছে, এই রকম একটা news দেখলাম আমি. হ্যাঁ বাংলাদেশের এবং আহ বিভিন্ন সরকারি জায়গা গুলি কিন্তু বে-দখল এ পড়ে আছে আবার অনেকগুলি কিন্তু স্থানীয় রা দখল করে নিচ্ছে এরোম সংবাদও কিন্তু আমরা মাধ্যমে মাঝে মাঝে পাই। হ্যাঁ হ্যাঁ তারপর যে আরো কিছু মানে news দেখা গেছে যে হচ্ছে মানে উম বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও বই পৌঁছায়নি আহ বাচ্চারা হচ্ছে বিভিন্ন সমস্যা এই কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই সব দেখে কি মন বলবে হ্যাঁ এইখানে হাই বা প্রা~ প্রাইমারি বেশিরভাগ ক্ষেত্রে primary বিদ্যালয়ে একদমই বই পৌঁছায়নি এরকম অনেক বিদ্যালয় আছে আমি news এ দেখলাম আহ যেমন একটা জায়গায় আহ শুধুমাত্র দুইটা করে বই দেওয়া হয়েছে একদম অন্য কোন বই এখনো পর্যন্ত ফেব্রুয়ারী প্রায় অর্ধেক এখনো পর্যন্ত কোন বই আসছে না। আচ্ছা আচ্ছা আসলে এটা একটা খুব দুঃখজনক একটা অবস্থা মাঝখানে কয় বছর আমরা কিন্তু মানে একদম জানুয়ারী এক তারিখে বই পেয়েছি নতুন মলাট যুক্ত বই। মানে নতুন বই তো বাচ্চারা খুব মানে খুশি ছিল, কিন্তু এই বছর সব বাচ্চাদের কাছে আমরা নতুন বই পৌঁছে দিতে পারেনি আবার বই নিয়ে কিছু ঝামেলাও চলেছে.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 হ্যাঁ হ্যাঁ এই বছর প্রায় অনেকগুলো জায়গায় খারাপ দিক যাচ্ছে বাংলাদেশে আচ্ছা তুরস্ক যে আহ আহ একটা ভুমিকম্প চলে গেল অনেক মাত্রার আপনি কি জানেন? হ্যাঁ হ্যাঁ আমি আজ শুনলাম যে তুরস্কে ভুমিকম্প হয়েছে. প্রচুর পরিমাণে হচ্ছে লোক মারা গেছে আমাকে একটু বলেন তো আমি আসলে জানিনা.

মানে আমি এই খবরটা সম্পর্কে ভালো করে জানিনা আপনি যদি জানেন আমাকে একটু বলেন. হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কাল না গতকাল সম্ভবত আহ ভোরের দিকে আহ প্রায় সাত দশমিক রিখটার স্কেলে কিন্তু ভুমিকম্প হয়েছিল তুরস্ক এবং সিরিয়ায় এই দুটা আলাগ জায়গায়. এখন পর্যন্ত প্রায় এর এখন পর্যন্ত প্রায় এক হাজার ন'শ জন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আমার জানা মতে এখনও এবং এখানকার অনেক industry এবং বড়বড় দালানের ভিতরে একদম ধসে গেছে মাটির নিচে আহ ধ্বংস স্তুপের নীচে অনেক মানুষ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখন. আচ্ছা আচ্ছা সবাইকে এখনো উদ্ধার করা যায়নি.

হ্যাঁ এরকম মানুষ কিন্তু এখনো পর্যন্ত ওই যে আহ তাড়ানকুরার নীচে পড়ে আছে। আচ্ছা আচ্ছা এটা তো হচ্ছে খুব দুঃখ জনক একটা ব্যাপার তো আপনার বাসা তো মনে হচ্ছে চট্টগ্রামে আমায় চট্টগ্রামের খবরটা একটু বলেন তো. আমি চট্টগ্রামের খবর শুনতে আসলে খুব আগ্রহী।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 মানে আপনাদের local news গুলো আমাকে একটু বলেন কি হচ্ছে না হচ্ছে। চট্টগ্রাম তো দেখেন একটা আহ শিল্প এলাকা আহ বলতে গেলে আর এখানে প্রায় প্রত্যেক দিনই শত কোটী টাকার আমদানি ও রপ্তানি হয় আমাদের উপর দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে রপ্তানি হয় আমদানী খুব কম হয়, তাছাড়া এখানকার এলাকাগুলো industrial area লোহা তারপর ধরেন আরও আপনার আমি আমি শুনেছি industrial যেহেতু করিনা. হম এখানে অনেক কিছু উৎপা~ উৎপাদন হয় আর কি.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

জী আসল আহ সচেতন আহ সচেতনতার বিষয় আছে ঠিক আছে কিন্তু যখন, jam এ পড়ে যাচ্ছেন তখন অনেক সময় দেখা যাচ্ছে ঝুলে পর্যন্ত চলে যাচ্ছে, এখানে শুধুমাত্র আহ বেশি মানুষের ক্ষেত্রে বেশিরভাগ বলে আর driver রা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে, তাদের নেই। কিন্তু এখানে কিন্তু একজন যাত্রীর নিজেরও অনেক দোষ থাকে যেমন ধরেন ঝুলে যাচ্ছে, কিন্তু তার এমন অনেক, তারপরে হচ্ছে মনে করেন footover bridge রয়েছে তারপরেও তাঁরা হচ্ছে দৌড় দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে একটু সময় বাঁচানোর জন্য এই জন্যই আমি আসলে সচেতনতার কথা বললাম। সালে হচ্ছে শিক্ষার্থীরা নিরাপদ সড়কে হচ্ছে আন্দোলন করছিল কিন্তু হচ্ছে আহ সেই তাঁরা যেসব দাবি করেছিল, সেই দাবি এখনও পুরণ হয়নি. তো তাদের দাবি গুলো যদি, মানে পুরণ হত তো আমার মনে হয় অনেকটা হচ্ছে এই সড়ক দুর্ঘটনা কমে যেত.

কি বলব বাংলাদেশের রাজনীতি কিনবা আহ বুথের যা অবস্থা এখনকার্ এখন বোঝা যাচ্ছে না যে আসলে জিতছে কি জিতছে নাই আহ হিরু আলম তো এখন আবার আহ আবেদন করছে মনে হয়, বুথ পুর্ণ বানানোর জন্য দেখা যাক কি হয়, আচ্ছা আচ্ছা আমার কাছে মনে হয় যে আহ হীরু আলম মানে খুব সাহস একজন ব্যাক্তিত্ব,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

এই যে এরকম আহ বিশেষ করে বাংলা দেশ থেকে এরকম খুব কম মানুষই পেরেছেন যে আহ মানুষের চোখে line jet হয়ে আসার আর এই পরিস্থিতিকে এবং এই জায়গাগুলো থেকে তিনি যেভাবে নিজের সঙ্গে, আহ একটা অভাবনীয় ব্যাপার. হ্যাঁ হ্যাঁ তো আরেকটা নতুন আমি হচ্ছে news দেখলাম যে হচ্ছে ইজিপ্টির ব্যবহার করে হচ্ছে কি মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে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

আহ palgrisim check করার জন্য ওরা নতুন tool নিয়ে আসবে, তাই এখানে চাকরি হারানোর কোন শঙ্কা এখন আপাতত নাই বলে মনে করছি. ও আচ্ছা হা আপনি তো দেখলাম এই ব্যাপারটার সঙ্গে খুব ভালো জানেন, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আহ ভালো থাকবেন আজকের মত রাখছি, আল্লাহ হাফিস.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

প্রতিমা? হ্যাঁ প্রতিমা বলছি আপনি রাজেশ ভাই,

আচ্ছা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বলুন.